কিছু চুড়িদার ভাঁজ করে রাখা আছে।

ওয়ালে একটি নোটিশ বোর্ড আছে.

টন ব্র্যান্ডের ব্যাট চারটি আছে।

একটি লোক ফোনে কথা বলছে।

মঞ্চটি রেলিং দিয়ে ঘেরা আছে।

মেয়েটি গোলাপি চুড়িদার পড়ে আছে .

এখানে অজন্তার জুতো পাওয়া যাবে।

এখানে কিছু ব্যাগ দেখা যাচ্ছে.

একটি খাবার টেবিল দেখা যাচ্ছে।

টেবিলে চারঠি এঠো থালা রয়েছে.

দেয়ালে একটিস ঠাকুরের সিংহাসন আছে .

একটি লোক কালো শার্ট পড়েছে.

এই টুরিস্ট বোর্ডটির অর্ধেক দেখা যাচ্ছে .

বহুতলটি দেখতে খুব সুন্দর লাগছে.

এখানে একটি আইকনিক সেলুন আছে.

ওয়ালে কালো বেলুন লাগানো আছে.

পিছনে একটি সেফ ড্রাইভ সেভ লিভ এর পোস্টার আছে.

বাইকের পাশে কয়েকটি লোক দাঁড়িয়ে আছে।

সেলুন ফর ম্যান কথাটি পোস্টারে লেখা আছে.

রাস্তার দু'ধারে অনেক লোক দাঁড়িয়ে দেখছে.

পুরোহিত লাল বস্ত্র পড়ে পুজো করছেন.

এখানে একটি গাড়িতে রয়েল এনফিল্ড লেখাটি দেখা যাচ্ছে।

এখানে একটি গাড়ির শোরুম দেখা যাচ্ছে।

নেক্সা লেখাটির পাশে একটি মই লাগানো আছে।

গোলাপি টপ পড়া মেয়েটির হাতে ঘড়ি আছে.

নীল ম্যাটটি দেখতে খুব সুন্দর লাগছে.

ওয়ালের উপরে একটি এসির আধ্দেক দেখা যাচ্ছে.

আর একটি ওয়ালে একটি ব্ল্যাকবোর্ড আছে.

কয়টি চেয়ার ও একটি বড় টেবিল দেখা যাচ্ছে.

ছবিতে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে.

জলাশয়টির অন্য পারে কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে.

জলাশয়টির চারপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে.

দোকানের ভিতরে একটি লোক বসে আছে.